সামনে কয়েকটা কচু গাছও আসে।

ছবির মদ্যে দেখতে পাই আর একটা রুম ও দুইজন মানুষ।

আর দুইটা জলের ট্যাপ দেখতে পাই আর ট্যাপোর নীচে গামলা দেওয়া আসে।

দেওয়ালের মদ্যে একটা কাপড়ও দেকতে--

রুম -এর মধ্যে একটা বড় গ্লাস লাগাইলাসেম।

একটু দূরে একটা সাদা রঙের বিল্ডিং দেখতে পাই আর।

কয়েকটা লাইট -ও আসে কয়েকটা ফুলের ফুলদানি রাখা লাল সাদা রঙ্গের।

উকিনারো একটা সবজি মাপবার মেশিন আসে ।

সামনে দুইটা সাইনবোর্ড লাগানো আসে ।

শোকেস -টার সামনে একটা গ্লাস লাগাইল আসে।

ছবির মধ্যে আমি একটা খোলা জায়গা দেখতে পাই আর--

সোবির মধ্যে আমি একটা রুমের ভিতরে অনেকগুলা ইলেকট্রনিক্সের জিনিস দেখতে পাই আর--